এখানে আমি দ্যাখতে পেয়েসি একটি গরের বিতর ঘরের বিছানাটি খুবই সুন্দর।

এখানে অনেক সুন্দর একটি বিদ্যালয় আছে।

আমি এখানে দেখতে পেরেসি একটি ইস্কুলের বিতর।

এখানে আমি দেখতে পেয়েসি একটি গরু আসে।

গরুটির গলায় অ অনেকগুলি দড়ি আসে।

এখানে দেখতে পেয়েসি একটি গেইট আসে।

এখানে আমি দেখতে পেয়েসি একটি দোকানের ভিতর--

এই দোকানটি হলে কাপড়ের দোকান।

এখানে আমি দেখতে পেয়েসি সামনে চারটি ছোটো বাচ্চা আসে ।

এই বিল্ডিং বিল্ডিঙ্গে র ভিতরে দোকানে অনেকগুলি মাল আসে দোকানটি খুবই সুন্দর খুবই বড় ।

এবং উম একটি সাইনবোর্ড আসে

ভিতরে অনেকগুলি বিল্ডিং আসে সামনে একটি এল্টো রাখা আসে।